জলকে দুষ দূষিত করা কলকারখানার বর্জ তো এই সমস্ত কিছুকে প্রকৃতি অতিষ্ট হয়ে যাচ্ছে এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশে মানুষ পরিবেশে থাকার মতো উপযোগী পরিবেশ থাকছেনা যার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে প্রকৃতি প্রাকৃতিক ভূমিকম্প ঝড় এই সমস্ত দেখা দিচ্ছে এবং আমরা মানুষরা এটার কবলে পড়ছি এবং নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদেরকে এইসমস্ত ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ রোধ করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রত্যেককে উদ্যোগ নিয়ে আমাদের আঁ গাছ মানে বৃক্ষ রোপন করতে হবে নদীর পাড়

বিভিন্ন উদ্যোগ নিতে হবে যার মাধ্যমে পরিবেশকে আরো সুন্দর করে তুলে যায়। নয়তো এমন ভয়াবহ ভূমিকম্প ঝড়

এই সব কিছুর দায় আমাদেরই উপরে কারণ আমরা যদি আমরা নিজেরা ঠিক হই আমরা নিজেরা পরিবেশের সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে পরিবেশ প্রকৃতি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে নয়তো পরিবেশ প্রকৃতি আমাদের সঙ্গে এমন ব্যবহার করবে যা আমরা সহ্য করতে পারবোনা তাই সকলের উচিত এই সমস্ত বিষয় গুলোর প্রতি একটু মনোযোগী হওয়া।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 আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি? এইতো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আহ আপু আমি জানতে চাচ্ছিলাম আপনি কি দেশের বিনোদন সম্পর্কে কিছু অবগত আছেন নাকি? জি অবশ্যই আহ বর্তমান এ তো সব দিক থেকেই হচ্ছে বিনোদন আর বিনোদন আহ মানুষ কিছু একটা করতে গেলে আগে চাই যে কি ভাবে বিনোদন করবে মানুষ কে কি ভাবে আহ মজা দিবে সে ভাবেই আসলে তারা কাজ করে। আপনি আসলে কি জানতে চান আমাকে একটু পরিষ্কার করে বলেন তাহলে আমি হয় তো বা বলতে পারবো। আমি জানতে চাচ্ছিলাম বর্তমান তো আমাদের দেশের মধ্যে বিভিন্ন রকমের আহ বিনোদন যেমন আহ ফেইসবুক এর মাধ্যমে আমরা যে সব বিনোদন পাচ্ছি তারপর আহ ইউটিউব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

মানুষের বিভিন্ন আহ বিভিন্ন কোনো আহ tropic নিয়ে তারা আলোচনা করে এবং বিনোদন দেওয়ার চেষ্টা করে বিশেষ করে এখন যেসব হচ্ছে vlogging আহ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

জি আসলে vlogging যারা করে আহ হাতে গোনা কয়েকজন বাদে সবারই ধারণা হচ্ছে বিনোদন তারা বিনোদন দেওয়ার জন্য এই করে যাতে মানুষ দেখে তাদেরটা প্রচার হয় বেশি আর কিছু সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে বিনোদন না তারা কিছু শিক্ষার জন্য vlogging করা হয় তারা কোনো বার্তা পাঠানোর জন্য এই vlogging টা করে

যদি বিনোদন ধরি তাহলে হ্যাঁ ঠিক আছে বিনোদন, বিনোদনের দিক থাকেও তারা ঠিক আছে কিন্তু আমার আমার মতে যারা বার্তা দেওয়ার জন্য কাজ কর্ম করে তাদেরকে আসলেই বেশি আহ গুরুত্ব দেওয়াটা উচিত সবার। হ্যাঁ হ্যাঁ বর্তমানে আমি দেখলাম কিছু জায়গায় আছে শিক্ষণীয় কিছু আহ vlogging চলতেছে যেমন আপনার আহ দশ mints school তারপর দেখলাম বিভিন্ন জিনিস এইগুলো দেখলাম বর্তমান যুগে আহ আপনার এই যে ফেইসবুক ইউটিউব এর মাধমে তারা অনেক কিছু শিখানোর চেষ্টা করছে মানুষ কে আপনি কী এই সম্পর্কে জানেন? জি জি অনেক কিছু শেখানো তারা হচ্ছে হাত কলমেই শিক্ষণীয় বিষয়টা বেশি আহ এখন আমাদের সামাজিক মাধ্যমে phone হাতে নিলে কী নাই বলেন। আ compouter থেকে শিখানো শুরু করে english শিখানো পযন্ত সবকিছুই হচ্ছে phone এর মাধ্যমে করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তার আগে কিন্তু একটা জিনিস দেখছেন বিনোদন আহ আর কি যারা শিক্ষণীয় জিনিসের পাশাপাশি বিনোদন ও দিয়ে যাচ্ছে মানুষকে এটা কিন্তু আমাদের ভবিষত্যের যারা আছে তাদের জন্য কিন্তু অনেক উপকারী একটা জিনিস। উপকারী এখন আসলে করোনা হওয়ার পর থেকে মানুষ online মাধ্যম টাকে বেশি বেছে নিয়েছে এর মাধ্যমে আসলে মানুষ এর কাছে বার্তা প্রচার করার আহ সুবিধা খুবই সুবিধা মানুষ তাড়াতাড়ি শুনতে পারে জানতে পারে এটা খুবই ভালো জি আচ্ছা আপু আপনি কি এই যে বর্তমানে যে movie গুলা আসতেছে এখন মনে করেন আমাদের একটা corona কালীন সময় গেছে উনিশ সাল আহ প্রায় এটার ইয়াটা কাটায় উঠতে বিষ সালের মতো গেছে। তো এর পরে যে একুশ বাইশ সাল এখন বর্তমান এ যে আধুনিক movie গুলা আসতেছে entertainment দেওয়ার জন্য মানুষকে এই movie গুলার সম্পর্কে আপনি কি কিছুই জানেন আপনার কিছু জানা আছে নাকি? জি আমি জানি আহ কিছু কিছু জানি আহ আমি আসলে ছবি দেখা হয় বিশেষ করে আমি আহ একটু আগের ওই পুরোনো দিনের ছবি গুলোর প্রতি আমার একটু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 কি কি ব্যাপারে অবগত আছেন যদি আমাকে একটু বলেন। আসলে আপু আমার আহ ছবি দেখা এটা একটা আর কি ধরতে গেলে নেশার মতোই আমি যেই নতুন ছবিটাই আসে এটা দেখি এটা আহ বর্তমান কি অবস্থানে আছে কতটুকু View ও হয়েছে ছবিটার মধ্যে? এইগুলা আর কি আমি একটু বেশি ঘাঁটাঘাঁটি করি। আহ বর্তমানে আমি মনে করেন আপনার যে সব আহ বৈদেশিক movie আছে তারপরে এর পাশাপাশি কিছু indian movie আছে এই সব movie গুলো বেশি দেখা হয় আমার। তো আপনি যদি এইটা থেকে কোনোটা সম্পর্কে জানতে চান তাহলে আমার কাছ থেকে জানতে পারেন আমি সবকিছুই জানি মোটামুটি জি জি আপনি বলেন আপনি নির্দ্বিধায় বলেন আমি শুনতে চাই।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 ওইগুলার মধ্যে কিন্তু কিছু বাস্তবতা অনেক কিছুই দেখা যাই যেমন তার সব কিছু মিলেই তাদের ছবি গুলা বাস্তবায়ন করে তারা তাদের দেশ কে recommend করে এবং পাশাপাশি ওসব কিছুই তারা

এর পাশাপাশি বাহিরের যে সব ছবি গুলা আছে এগুলা আপনি দেখলে দেখতে পারবেন এইগুলো থেকে আপনি অনেক কিছু শিক্ষণীয় আছে এবং পাশাপাশি আপনি আপনার যে বিনোদন বিনোদনটাও পারছেন। জি জি হ্যাঁ আসলে আমাদের বাংলাদেশে এটা করা উচিত আমাদের চলচিত্রের যার কাজ করছে তাদের আসলে এই জিনিষটা মাথায় রাখা উচিত শুধু বিনোদন দেওয়ার জন্যই না পাশাপাশি কিছু শিক্ষণীয় ব্যাপার যাতে সবাই শিখতে পারে জানতে পারে এসব আসলে তারা তাদের খুব চিন্তা ভাবনা করে তারা কাজ করা উচিত তাদের।

আমরাই আসলেই চাইলে পারি আমাদের দেশ যেই ছবির যে আর কি বিনোদনের যে অংশটা আছে এটাকে অনেক উন্নত দিকে নেওয়ার জন্য। আসলে আহ বিনোদন hall এ গিয়ে কজন ছবি দেখে

ছবি মানুষ না দেখে তাহলে সেই ছবি প্রচার হবেই কি ভাবে বা তারা হচ্ছে টাকা উপার্জন করবে কি ভাবে এটাই হচ্ছে আসল কথা মানুষ সহজেই সব কিছু পেতে চায়।

আগে যদি phone থেকে আগে দেখে ফেলে তখন আর ওই cinema hall এ গিয়ে দেখতে চায় না তো সেই বিষয়ে আর আপনি যেটা বলেছেন যে উম ভারতীয় ছবি এবং বাংলাদেশির ছবির মধ্যে বিরাটব্যবধান তারা হচ্ছে শিক্ষণীয় কিছু বিষয় মানুষের কাছে তারা প্রচার করতে চায়। আর বাংলাদেশের সেই সংখ্যাটা খুবই কম তবে আমি বলবো যে বাড়ছে এটার সংখ্যা বাড়ছে আস্তে আস্তে অনেক সবাই আহ এটা উপলব্ধি করতে পারছে জানতে পারছে। যে কি ভাবে মানুষকে আহ বিনোদনের পাশাপাশি কীভাবে শিকক্ষণীয় বিষয়টাও গুরুত্ব দেওয়া যায়। জি জি আহ এখন আমি দেখলাম আসলে আপনি এই যে এখন যেটা বললেন যে আহ বাংলাদেশের মধ্যে ও এই জিনিসটা বাড়ছে হ্যাঁ কিছু কিছু আহ ছবি আছে আপনি দেখবেন যে এইগুলা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

দেশকে কিন্তু তারা recommend করার জন্যই এই সব ছবি গুলা করতেছে আপনি কি জানেন এই সম্পর্কে যে আপনি এই যে অনন্ত ভাইয়া তারপর মিশো ভাইয়ার যেসব ছবি গুলো করতেছে এগুলা কিন্তু অনেকটাই শিক্ষণীয় বিষয়। জি তাদের পাশাপাশি এই চঞ্চল চৌধুরী ও ভালো কাজ করছে এখন। হ্যাঁ হ্যাঁ এরকমই কয়েক জন যদি আমাদের দেশের মধ্যে এরকম কিছু পরিচালক বা যারা আর কি এই ছবি গুলার মাধ্যমে দেশকে প্রচার করতে পারবে এরকম কিছু পরিচালক হলেই কিন্তু আমাদের ছবি গুলো অনেক

জি দেশ এবং দেশের বাইরের কাছেও প্রচার হবে।

শুধু যে ছবি দিয়ে বিনোদন প্রকাশ হয় আসলে তা না বিনোদন এর মাধ্যম আরো অনেক আছে যেমন কিছু আহ জায়গা আছে আমাদের বিনোদনের জায়গা বিনোদনের কেন্দ্র বলা যায় যাকে এই, এটার সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পারছে আমাদের যেমন park কাছে জি জি বিভিন্ন বিনোদনের জায়গা আছে আহ কিন্তু আসলে আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি এই অনুযায়ী আমাদের আহ জায়গা গুলা কে আমাদের দেশের মানুষ ঠিক রাখতে পারছে না যেমন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 প্লেন মার্টিন এইসব জায়গাগুলা আগে আহ খুবই মানুষ এর খুব বিনোদন দেওয়ার জায়গা ছিল কিন্তু এখন বর্তমানে জায়গা গুলা এতো আর কি কি বলবো আপনাকে আপনি তো হয় তো জানেন এই সম্পর্কে যে জায়গা গুলায় এতো সুন্দর্য ধরে রাখতে পারছে না তার পাশাপাশি মানুষ এটাকে ঠিক ভাবে পরিচালোনা করতে পারছে না। এজন্য আরকি এইসব জায়গা এখন আর বিনোদনের জন্য ভাল লাগছে না। জি আসলে আমাদের মানুষদের জন্যই কিন্তু এই সব বিনোদন কেন্দ্র গুলা তাদের সুন্দর্য হারাচ্ছে কারণ আমাদের মতো মানুষেরাই ওইখানে হচ্ছে অপরিষ্কার করে রাখে বা এছাড়া আরো যা যা কার্যক্রম আছে সেগুলো করে যার কারণেই হচ্ছে এটা সুন্দর্য দিন দিন হারাচ্ছে। জি জি এছাড়া আহ আপু আপনি আর একটা জিনিস দেখেছেন কিনা আহ বর্তমানে বিনোদনের কিন্তু আরো অনেক কিছু আছে যেমন এখন বর্তমানে কিছু আহ আহ prank show করে কিছু ছেলে পেলে আমাদের আহ দেশেরই কিছু ছেলে পেলে জোয়ান ছেলে পেলে ওরা কিন্তু আহ এইসব করেও প্রায় অনেক কিছুই করে ফেলছে তারা বিনোদনের পাশাপাশি তাদের আহ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 জি আপনি একদম ঠিক বলেছেন তারা যেমন পাশাপাশি আমাদেরকে বিনোদন দিচ্ছে এবং তারা পাশাপাশি তাদের অর্থ আহ উপার্জন করার একটা মাধ্যোম বের করে ফেলছে এই সামাজিক মাধ্যমে সামাজিক মাধ্যমে মানুষ অনেক ভাবে আসলে অর্থ income করছে। ফেইসবুক বলেন ইউটিউব বলেন এছাড়া অন্যান্য সামাজিক মাধমের দ্বারা তারা ভালো টাকা উপার্জন করে

হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আমাদের দেশের আহ উন্নয়নের একটা লক্ষণ দেখতে গেলে সব দিক থেকেই।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

পরিচিতি আর কি একটা নাম হয়েছিল আপনি কি এটা শুনেছিলেন? হ্যাঁ আমি শুনেছিলাম বিশেষ করে argentina দেড় কাছ থেকে তারা হচ্ছে আমাদের বাংলাদেশকে এতটা গভীর ভাবে চিনতে পেরেছে এই বিশ্বকাপের মাধ্যমে আমি খুবই আনন্দিত শুধু argentina না অন্যান্য দেশেরাও আছে। হ্যাঁ হ্যাঁ সব দেশিই আমাদের দেশটাকে আর কি চিনতে পেরেছে এরকম মাধ্যমে। আসলে এসব মাধ্যমে যারা আমাদের দেশকে আহ প্রকাশ করছে বাহিরে তাদেরকে সবসময় আমরা ধন্যবাদ দিতে চাই। জি অবশ্যই আমরা যেমন তাদের দ্বারা কিছু শিখতে পারছি তারাও হয়তো আমাদের কার্যক্রম বা আমাদের আহ জীবন যাপনের মাধ্যমে তারা অনুপ্রাণিত হচ্ছে তারাও চেষ্টা করছে যে হ্যাঁ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

তো আপু আপনার সাথে কথা বলে ভালো লাগলো অনেক কথাই হলো জি ভাইয়া আমারও খুবই ভালো লেগেছে আসা করি আপনি আপনার আশে পাশের মানুষদের আহ সবসময় বিনোদন দেওয়ার চেষ্টা করবেন এবং তারাও যাতে অন্যান্য মানুষদের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 জি অবশ্যই ভালো থাকবেন।

hello

কি করছিস বল? এই ফোনে কথা বলছি তোর সাথে । ফোনে কথা বলছিস? আজকে ফেসবুকে দেখলি কতগুলো নতুন নতুন জিনিস viral হয়েছে বেরিয়েছে topic র উপর, ও কি বলতো? দেখেছিস? না সেটাই বলছিলাম notice করা হয়নি বল কি? ওই একটা কিছুই না মানে ওই accident মত হয়েছিল ছেলে আর মেয়ের মধ্যে গাড়ি নিয়ে তো ওই ঝামেলায় একটা তোর বেশ ভালো মতন করে viral হয়েছে। সব জায়গায় এসে গেছে এখন শুধু ওটাই চলছে trend এ

ওই bikers bike নিয়ে যাচ্ছিল তো ওখানে স্কুটি টুটির সঙ্গে হয়তো মেরেছে তো ওই নিয়েই ঝামেলাটা মেলা হচ্ছিল।

ফসিলস এর হ্যাঁ আছে তো যেই হচ্ছে সংস্কৃত department । হ্যাঁ বলছে নাকি যে নাকি live আসবে ফেসবুকে তো দেখা যাক social media তো বলছে । আবার social media ই live এ আসলে খুব ভাল হবে ঘরে বসে বসে দেখতে পাবো । হ্যাঁ সেটাই তা নইলে তো আমি ইনসটাগ্রামের post ই দেখলাম ইনসটাগ্রাম যখন করছিলাম । না আমি তো ফেসবুকে অনেক দিন আগেই ওই ফসিলসের ওই দেখেছিলাম তো সেটা কিছুটা জানতাম যে আজকে হবে ওখানে book my show যে official page আছে ওখান থেকে । তো ভুলে গিয়েছিলাম । ফসিলস ওটা flow করা আছে তো সেখান থেকেই আমি ফেসবুকে দেখেছিলাম

ইন্সটাগ্রাম এ তো active হই না বেশি তাও active হয়েছিলাম তখন book my show থেকে দেখেছিলাম ইন্সটাগ্রামটা খুললাম একটু দেখলাম আমি ভুলতে পারছি না দেখলাম টিকলাম ।

হ্যাঁ বললাম কি সেই রকম তো আর ফেসবুকে দেওয়া টেওয়া হয় না । তাই এত কিছু আর দেখিনি কিন্তু এইসবই আর কি update দেখছিলাম । ও দেখলাম দেখে বেশ ভালই লাগলো আমার দিক থেকে তো বেরিয়ে গেছে ফসিলস ছাড়া আরও কত কি হ্যাঁ না ফসিলস ফসিলস আসবে আর একটা যেন কোন একটা কে আসবে দেখছিলাম দুজন আসবে,

দেখি এবার দেখা যাবে কি যাবে না যাওয়া যাবে না

সে তো অবশ্যই ভালো হয় তাহলে ঘরে বসে আর কি দেখা যাবে। হ্যাঁ এই চলছে । ফেসবুক ঘাঁটছিস নাকি ফেসবুক ফেসবুক দেখা হচ্ছে না ইন্সট্রাগ্রাম করিস? বলছি ফেসবুক বেশি দেখিস না ইন্সট্রাগ্রাম বেশি দেখিস? ফেসবুকে user অনেক বেশি ও আমি তোরে কালকে তোর ইয়ে টুইটারটা নামিয়েছিলাম । ওটা তো সেই college থেকে নামাতে বলেছিল তো নামেই ছিলাম তারপর তো এত বেশি use করা হয় না বলে uninstall করে দিয়েছে এই আর কি তো তুই নামিয়ে কি দেখছিলিস? নামিয়ে দেখছিলাম যে ওখানে কি কি ভাবে সেলারিং হয় তারপর তোর কি রকম কি রকম advantage কিরকম সুবিধা কিরকম ভাবে কাজগুলো বাজগুলো হয় social media platform টুইটার থেকে। তো ওই সবই দেখছিলাম দেখে বেশ ভালই লাগলো সবার সাথে তুই openly কথা বলতে পারবি directly যেরকম ইন্সট্রাগ্রাম এ করা যায় । ইন্সট্রাগ্রাম থেকে আরও easy কথা বলতে সেটা হচ্ছে ব্যাপার । ইনস্টাগ্রামে যেমন হয় তোর থাকে celebrity রে থাকে মানে মোটামুটি হয়তো আর টুইটারও celebrity থাকে তারপর তোর সব বড় বড় businessman টুইটার ফিউটার use করে official purpose জন্য

ওই বাইরো সবার সাথে unknown person র সাথেও video call বা normal call কথা বলা যায় কি একটা app যেন?

অনেকেই করছে এখন করে ইউটিউবে ভিডিও video ছাড়ছে দেখছি এ তোর এখন থেকে না অনেক কল আগে থেকে তো করছি দেখলাম ইউটিউবে ।

ওই জোর করছে হচ্ছে । হ্যাঁ তো ওই। ওই চলছে দেখি কি করে তো ফেসবুক টসবুক ঘাঁটছিলাম কিছুক্ষণ আগে তাই দেখলাম ব্যাপার স্যাপার ও আচ্ছা আচ্ছা ওই ওটা না ওটা আসলে আমি জানিনা দেখি নি আর কি। ছিলাম ফেসবুক টসবুক এখনো দেখছি কবে আর্জেন্টিনা জিতেছে তা এখনো সেইসব জিনিসপত্র গুলো দেখেই যাচ্ছে হ্যাঁ ওইগুলো তো update হতেই থাকছে হতেই থাকছে। তারপর recent দেখলাম কানাডায় না কোথায় কানাডায় হবে যত সম্ভবত দেখলাম দেখি নাকি গরম পড়েছে ওখানে । মানে ওদের হিসেবে তুলনায় খবর ।

হ্যাঁ তাতেও তো ওই দিল্লী ফিল্লির খবর পেলাম। কিরকম কিরকম কি চলছে কিনা চলছে কি ব্যাপারে যেসব পুরো social media পুরো একবারে সব কভার করে ঢেকে রেখেছে, সব জায়গায় followers হয়ে যাচ্ছে

হ্যাঁ social media একটা সুবিধা আছে ঘরে বসে সবকিছু জানা যায়

তারপরে কয়েকদিন আগে দেখলাম social media তে ফেসবুকে হ্যাঁ তোর ওই একটা ছেলে তোর মানে চিড়িয়াখানা । যত সম্ভব কাজবাজ করে । national park গিয়ে সিংহ বাঘ এদের সাথে video ফিডিও করে upload ফাপলোড করছে । সে গায়ে গায়ে হাত দিচ্ছে এসব করছে । ও আচ্ছা আচ্ছা । সিংহদের সাথে ধরে বাচ্চাদের মতন করে মেসছে, যেরকম করে আমরা কুকুর বিড়াল ছাগলদের সাথে মিশি । যেরকম করে আমরা কুকুর বিড়াল ছাগলদের সাথে মিশি ওরকম করে মিশছে আলাদাই চলছে

হ্যাঁ ও দেখলাম করে করে, দিচ্ছে তারপরে, তোর আফ্রিকা তারপর তোর অস্ট্রেলিয়া এইসব সব জায়গায় ঘুরে ঘুরে তোর এসেছে ওসব করেছে

দেখতে বসলে মনে হয় দেখেই যায় দেখেই যায় দেখেই যায়। পাঁচ মিনিটের জন্য বসলে দস মিনিট কভার হয়ে যাচ্ছে তাও শেষ হচ্ছে না। একটাপর একটার পর একটা একটার পর একটা একটা শেষ আর নেই প্রচুর ভর্তি প্রচুর যেদিকে দাঁড়ায় যখন school করছে একটার পর একটা, , কয়েক দিন আগে আমি একটা ছবি টবি ছাড়লাম একটাতে বেশ ভালো like পাইক আসলো, এই নিজেরই একটা photo post করেছিলাম তারপর কয়েকদিন আগে ঘুরতে ঘুরতে গেছিলাম সেটা একটা photo post করেছিলাম একটা নেচার ওখানে গিয়েছিলাম সেখানকার কতগুলো photo post করেছিলাম।

তুই কিছু post ফহস্ত করিস নি recent?

তুই recent কিছু post ফহস্ত করিস নি? না রে করা হয়নি but এই ছবি এই মুহূর্তে করা হয়নি সেরকম কিছু share বা post আমিও সেরকম কিছু করা হয়নি লাস্টে ওই কয়েকদিন আগে করেছিলাম দেখলাম না বেশ ভালই হয়েছে। ব্যাপার স্যাপারগুলো দেখি একটা সময় গিয়ে আরো বাড়ছে বাড়ছে। ইনস্টাগ্রামে দেখলাম হঠাৎ করে followers টলার্স বেড়ে টেঁড়ে গেল । হ্যাঁ বিশেষ করে মিঠাইয়ের photo photo post করলে অনেক followers বাড়ে আমি শুনেছি । সে জানিনা দেখিনি খুব একটা বেশি কিছু post ফহস্ট করিনি তো দেখি এবারে কিছু post ফহস্ট যদি কিছু হয় তো, বলছি বৃষ্টি মিঠাইয়ের photo upload করবি? সবাই দেখতে পাবে সবাই মিলে comment করতে পারবে। কারণ সেই তোর অনেকগুলো বিড়ালের ছবি ওইগুলো অনেক হ্যাঁ করতে হবে এবার একটা একটা করে আস্তে আস্তে করবো সবার কাছে যাবে খুব ভালো লাগবে। কটা ছবি আছে upload করা এখনো হয়নি আসতে আসতে upload upload করতে ওই সব কটা field তবে ভালো হবে।